তো সেই জন্য jobs দিক দিয়ে বিশেষ করে government jobs এর দিক দিয়ে এই recruitment গুলো কোথায় কি হচ্ছে কবে date

Hello শাবাব ভাই কেমন আছেন? Hello নিবীর কেমন আছেন? ভালো আছি, ভাই আপনি ভালো আছেন? জি ভায়া আমিও ভালো আছি, তো কি করেন এখন? এইতো ভাই বসে একটু পড়াশোনা করতেছি, আপনি কি করেন?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 তো পড়াশোনা করতেছেন আপনি? ভাই আমি তো মাত্র এইবার উঠলাম মনে করেন SSC মানে new ten SSC batch পরীক্ষা দিবো সামনে আপনি কোন class এ মানে কোন জায়গায় পড়াশুনা, আমি তো ভাই degree পড়তেছি degree first year এর exam চলতেছে তো সেই বিষয়ে একটু পড়াশোনা করতেছি আরকি,

হ্যাঁ preperation মোটামুটি ভায়া আপনার কি preparation তা বলুন? লিখছি preparation লিখছি preparation ভালোই লিখছি দেখা যাক কি হয় সামনে তো exam এক বছর পরে আল্লাহ ভরোসা। আপনি হয় বেশি বেশি করে এক বার বই reading পড়বেন ঠিক আছে আপনার বইয়ের যেগুলা ওগুলা reading পড়বেন বেশি বেশি আর আপনাকে কিছু suggestion দিই মানে suggest করি আপনি যেইগুলা করবেন আপনার বইয়ের প্রথম দিকের অংশ গুলো আপনি একটু, মানে যেগুলো চারটি note সেই আপনি নিশ্চই বুঝতে পারবেন তাইনা কোনটা line পড়লে কোনটা important কোনটা important না এটা তো বোঝার ক্ষমতা হয়েছে হয় নাই,

হ্যাঁ এতেও থাকতে থাকতে একটা বছর সময় আছে আপনি ভালো ভাবে লেখাপড়া করুন আপনি পড়াশোনা হম মানে, নিজের মধ্যে মাধ্যে মধ্যে সব কিছু আছে আপনি ঠিক ভাবে পড়াশোনা করে complete করে আপনি কিন্তু ভাই চাইলে আপনি অনেক বড়ো কিছু করতে পারেন অনেক বড়ো একটা, শিক্ষার তো এখন ব্য়বস্থা আগের তুলনায় অনেক কমে গেছে তো আপনি যদি বলেন দেখেন আগের চেয়ে এখনের কোভিড nineteen কোরনা ভাইরাসের পরে শিক্ষার যে কি ব্য়বস্থা হইছে আপনি সেটা কি লক্ষ্য করে দেখেছেন, শিক্ষার আসলে শিক্ষার মান কমে গেছে এই কোভিড nineteen কারণে মানে ছাত্র-ছাত্রী ঝরে পরসে ভালো ভালো ছাত্র এই দূর্বল হয়ে গেছে পড়াশোনায় কেমন একটা জানি হয়ে গেছে, আশা করবো ভাই এইগুলা যেন আমাদের সরকার খুব তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করেন এবং আমাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করার জন্য আহ্বান মানে উদ্যোগ নেয় আরকি, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন এখন উদ্যোগ তো সরকার লিয়েই ফেলিছে যে তেইশ সালে শিক্ষা শ্রম বাস্তবায়ন করলো এটা কিন্তু অনেক বড়ো সাফল্য বলা যায় আমাদের সরকারের,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 এই তো পড়াশোনা কত দূর আর করবো,

inter করার পরে মনে করেন একটা exam test দিবো army তে দেওয়ার planning আছে আর একটা খুব ভালো একটা college এ দেওয়ার পরে মনে করেন যদি army তে হয়ে যায় তো হলো নাহলে বাদ বাকিটা আল্লার ভরসা পরেরটা চেষ্টা করবো পড়াশোনা করবো এই, আপনার আপনার কি মনে হয় ভায়া আমাদের যে বর্তমান সমাজের যে ছেলেপেলে যে লেখা পড়ার অবস্থা এর দ্বারা কি ওই লেখাপড়ার দেখে কি আমাদের দেশে উন্নতি করা সম্ভব, এছাড়া main বিষয় practical শিক্ষা এই এখনকার ছেলে পেলে যা অবস্থা এই অবস্থার কারণ হচ্ছে মুলত তিনটা প্রথম কারণ মনে করেন আমি যদি বলি কোরনা ভাইরাস,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 শিক্ষার প্রতি মনে করেন আমাদের বই পড়া লাগবে চার পাঁচট পড়লে হবে এখানে আমাদের দশ বারোটা করে বই দিয়ে রাখছে প্রতি class six থেকে দশ বারোটা করে বই কোনটা করে কোনটা করবে এই চিন্তার কারণে মনে করেন সবার অনেক আগ্রহ থাকিতেছে না, আর একটা যদি বলি sir দের সেভাবে মনে করেন caring নেই আগের শাসনটা আর নেই এসব কারণে মুলত এগুলো হয়ে যাচ্ছে। আপনি ঠিক বলছেন ভাই এই জিনিসটা খুব একটা মানে অন্য রকম খারাপ দিকে সরে যাচ্ছে আমাদের দেশের শিক্ষার মান আস্তে আস্তে কেমন জানি একটা নষ্টের দিকে চলে যাচ্ছে সব কিছু কেমন আগের মতো আর, ভালো ইয়ে নেই তার কারণে দেখেন অনেক ছাত্র গুলা হ্যাঁ যারা অনেক brilliant ছাত্র তারাও নিজের ইচ্ছা তারা পড়াশোনার প্রতি আগ্রহ টা কমিয়ে দিচ্ছে এবং তারা অন্যান্য দিকে ঝুকি পূর্ণ হয়ে যাচ্ছে বেশি,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 জি ভাই দুর্নীতি দেশকে ধ্বংস করে দিচ্ছে আর শিক্ষাই জাতীয় মেরুদন্ড কথা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং অপরিসীম,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

তো ভাই আপনার কি মনে হয় আমরা যে আমাদের যে দেশের পরিস্থিতি যে শিক্ষার হার এইভাবে দেশের উন্নতি করা সম্ভব, এই ভাবে তো সম্ভব না যখন অতদিন পরে বোঝার পরে একটা পদক্ষেপ নিছে যে, কারিগরি শিক্ষাক্রম দুই হাজার তেইশ সালে যেটা বাস্তবায়ন করলো এটা খুব ভালো এটা একটা উদ্যোগ নিছে আমি এটা একটা একদম appreciate করতেছি উদ্যোগটাকে যাতে খুব হবে আর এটা করলে আমাদের দেশ আরো উন্নতির দিকে আশা করি ইনশাআল্লাহ, আমাদের লেখাপড়া সম্পূর্ণ নিজেদের মধ্যে আমাদের নিজেদের ইচ্ছা আগ্রহ কমে গেছে আর চারিদিকে পরিবেশ পরিছন্নতা মানে যে মানে পরিবেশের যে অবস্থা এইগুলো শিক্ষার তেমন একটা, অনুবেশ্যিক হয়ে পৌঁছাতে আমাদের দেয়না এদের সঙ্গে খাপ না খায়া আসলেই কিন্তু কোনো কিছু হয়ে ওঠে না, হ্যাঁ, এটাও একটা point এটাও একটা point আপনি বলছেন কিন্তু দেখেন এখন শিক্ষার ব্যবস্থা একটা করতেছে কারিগরি এটা কিন্তু একটা ভাগ আছে ভাগটা যদি শোনেন, আজ থেকে মনে করেন প্রায় কত বলা যায় বিশ ত্রিশ বছর আগের শিক্ষা যেমন ছিল তখন কিন্তু অনেক সুযোগ সুবিধা ছিল, এখনো সেটাই হবে মনে এখন যেটা করছে যেটা class one থেকে three পর্যন্ত কোনো পরীক্ষা নাই তারপর three থেকে nine eight পর্যন্ত ওরা primary বানাইসে কোনো board পরীক্ষা নাই এখন eight পরে ওরা nine হাই স্কুল যাবে nine ten পরে, inter তারপর এই আর শুনলাম science arts commerce কিছুই থাকবে না সব হয়ে যাবে কারিগরী base এই উদ্যোগ একটা ভালো উদ্যোগ দিসো ভাই এর মাধ্যমে যদি হ্যাঁ লেখা পড়া পাশাপাশি ছেলেদের বাস্তবায়ন জীবনের কিছু কাজ সম্পর্কে যেগুলো দ্বারা তারা নিজেরাই ভবিষৎ এ,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 এ ~ একটা practical শিক্ষা যদি ভালোবেসে যদি বলি,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 এটা ঠিক বলছেন আমাদের দেশে যে শিক্ষার ব্যবস্থা করা এই যে এইভাবে যে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে মানে নিয়ম টা চালু করছে এর মাধ্যমে কি আমাদের মানে যে মানে,

আপনার SSC কিন্তু একটা main point একটা ধাপ আমরা একটা কিন্তু আগে দু একটা যদি একটা পরীক্ষা দিয়ে আসলে board পরীক্ষা দিয়ে আসলে আমরা SSC ভালো একটা মোটামুটি preparation নিতে পারতাম কিন্তু বর্তমান যে ছেলে ফেলে এদের যে একদম, GHCPHC উঠায়া দিয়েছে এর পড়ে এরা সরাসরি SSC পরীক্ষা দেবে তো এর মাধ্যমে তারা nervous feel করবে এদেরকে তারা সন্তুষ্ট মূলক ভালো ফলাফল করতে পারবে আপনার কি মনে হয় এই সম্পর্কে, না আমারো মনে হচ্ছে আপনি একটা কথাই বললেন যে এটা একটা fault এবং দেখা যাক ওরা হয়তো ভেবে চিন্তে কাজটা করছে আমরা তো বুঝিনা but আমার মতে fault আছে ও একটা experience থাকা উচিৎ সব কিছু অভিজ্ঞতা দরকার, এটা থাকলে তাদের ভয় কাটতো প্রথমে ওরা খুঁত খুঁতে হয়তো ওরা এই যে বার্ষিক পরীক্ষা গুলা হয় এই গুলাতে বেশি hard করবে হতে পারে এরকম কিছু একটা,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

যাইহোক ওটা আর আমি আরেকটা জিনিস বলি আমাদের বাংলাদেশ টাংলাদেশে তুলনা করি,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

এই হয়ে গেলো সাতটা এই সাতটা বই তারা তাদের ছেলে মেয়েদের ঘরে যাতে এরা এতটুকু এর মধ্যে সীমাবদ্ধ থাকে ওই বইটা পড়ে শেষ করতে পারে এবং ওরা six থেকে six না, ওরা eight থেকে nine ten এই তিনটা class এক ই বই পড়ায় মানে এই ধারাবাহিকতায় বই পড়ায় মানে এই সাতটা subject এই ক্ষেত্রে তাদের পড়াশোনা ভালো হয় আর opposite side এরা আমেরিকা বা আমরা যদি বলি কানাডা বা, ইয়াহুদি দেশ ফিলিস্তিন এই গুলাতে কি হয় ওরা বই পড়ায় মনে করেন পাঁচটা class one থেকে ten পর্যন্ত পাঁচটি বই পড়ায়, তারপর ওরা ওই একি বইয়ের ওপর engineering doctorate করে করে একদম জীবনটাও উন্নত দেশটাও উন্নত, হ্যাঁ, ভায়া আপনি এই বিষয়টা ঠিক বলছেন এর মাধ্যমে এই ভাবে আরকি বাইরে দেশের country তে পড়াশোনা হয় যার কারণে বাইরের দেশ গুলো অনেক উন্নত এবং তাদের লেখাপড়া শিক্ষামান অনেক উন্নত, তার কারণে দেশ গুলা অনেকটা আগায়া গেসে কিন্তু আমাদের দেশে এই শিঙ্খলার নিয়ম এখনো চালু হয় নাই আশা করবো সকারের কাছে অনুরোধ থাকবে যেন near ই তাড়াতাড়ি যেন আমাদের এই নিয়ম শিঙ্খলার মাধ্যমে লেখাপড়া দিকটা,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 ফেসবুকে আমরা post করতে পারি বিভিন্ন student আমরা advice করতে পারি আর শিক্ষার যেহেতু বিষয় আমরা একটা শিক্ষার channel খুলতে পারি শিক্ষার আলো এইভাবে কিছু করা যায় কিছু, হ্যাঁ, আপনি এটা ঠিক বলেছেন আমরা একটা ইউটিউব এ বা ফেসবুকে page খুলে group এর মাধ্যমে সবাইকে দিতে পারি চেষ্টা যার মাধ্যমে আমাদের লেখা পড়া মান কমে যাচ্ছে, এগুলা বিষয় আমরা আলোচনা করে গেছে সবার মধ্যে একটা প্রতিভার সৃষ্টি করতে পারি এটা, এটা যখন আমাদের আলোচনা যখন viral হয়ে যাবে আস্তে আস্তে যখন এটা share হতে হতে এক সময় এক সময় সরকারের কারো কাছে পৌঁছে যাবে, তখন সরকার সেটা দেখে তাদের সে সেটা বুঝবে যে আমাদের ছাত্র ছাত্রীরা এটা পাচ্ছে না এরকম করলে ভালো হয় তারা ভেবে চিন্তে তারা একটা ভালো পদক্ষেপ নিবে আশা করা যায়, জি এটা একটা ভালো কথা বলছেন আপনি সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে এবং আমরা এই উদ্যোগের মাধ্যমে আমরা সবার মাঝে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো সবাইকে আমরা, ঠিক আছে কথাটা ঠিক কিন্তু আপনার exam কবে? আমার exam ভাই চলতেছে সামনে আবার ছয় তারিখে একটা exam থেকে মাসের এমনে খুব tension এ আছি পড়াশোনা খুব চাপ , তো exam চলতেছে ভালো করে পড়া লাগবে আপনের সেভাবে পড়ার দিকে মনোযোগ দেন পড়েন, আমারও সামনে exam আস্তে আস্তে preparation নিয়া আল্লাহ রহমতে নিয়া আমি ভালো ভাবে পড়তে হবে SSC পরীক্ষা জীবনে প্রথম পরিবর্তন অবশ্য ভালো করতে হবে, হ্যাঁ, ভাই আমাদের যে degree পরীক্ষা এটা তো মনে করেন যে অন্য রকম পর্যায় এত পর্যন্ত যে গুলা পরীক্ষা দিয়ে আসছি সেগুলা এক system ছিল college হইতো class হইতো কিন্তু দেখেন যত ধাপ উন্নত তত আমাদের পড়ার মান কমে যাচ্ছে, কিন্তু পড়ার মানে পড়ার পড়ানোর মান কমছে কিন্তু পড়ার মান ঠিক ই থাকতে চায় সারারাত class class তেমন একটা হয়না ছাত্ররা আসেনা কেমন একটা আজরোতার সৃষ্টি হয়েছে,

আপনি ভালো থাকেন আমরাও ভালো থাকি ভালো করে পড়াশোনা মনে করেন, ভাই আল্লাহহাফেজ, আল্লাহহাফেজ ভাই ভালো থাকিস।

এই তো বসে আছি তুই কি করছি এইতো আমিও বসে আছি, নিয়ে বল খবর সবর ভালো তো হ্যাঁ রে সবই ভালো, তোর কি ব্যাপার বলতো কোনো phone কোনো কিছু নেই ভুলে গেছিস না অন্য কোনো ব্যাপার না ভাই আর বলিস না একটু আর কি ব্যস্ত ছিলাম দুই কয়েক দিন কাজের জন্য খুব চাপে ছিলাম তাই কেন কি কাজ করছিস তুই এখন?

ও share market মানে সেই আহ online এ যেটা টাকা লাগায়ে সেটার জন্যই বলছিস তো তুই মনে হয় হ্যাঁ হ্যাঁ ওটার জন্যই বলছি আর কি নিয়ে share market এ মানে আহ তুই মাসে টাকা লাগাতে পারবি না বছরে টাকাটা লাগাতে পারবি মাসে বলে নয়, তুই share market এর বিষয়ে কিছু জানিস?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 ও আচ্ছা মানে পুরো পুরি জানিস না তাহলে তুই একটু আদটু জানিস তাই তো? না মানে তুই যদি একটা লাভ বা profit টা একটু বলতে পারিস তাহলে আমার পক্ষে ভালো হয়ে তাহলে দেখ আমিও বাড়িতে তো কিছু করছি না তাহলে সেটাও আমার আর কি করা যায় বুঝতেই পারছি এখনকার যা পরিস্থিতি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 উম pocket এ রাখতে হবে বলতে share market এই মানে টাকাটা লাগিয়ে কি pocket এ রাখতে হবে না কি বলতে চাইছো সেটা বলছি না তোর যদি মানে কোন bank এ account খোলা আছে? আমার এখন বর্তমানে SBI এ account আছে আর কোথাও নেই

না রে এর জন্য আমি form গুলো দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আসে নি কারণ আমার aadhar card এ একটু finger print match করছে না তো তাই আর কি সেই বিষয়টা নিয়ে আমি জানিয়েছি তো aadhar card এর finger টা match করাতে হবে তবেই আর কি আসবে ও আচ্ছা বুঝতে পারলাম কিন্তু তো কত দিন হলো তোর form গুলো উম জমা দেওয়ার? আমার form জমা দেওয়া বলতে আমি অনেকদিন, প্রায় এক দেড় মাস আগে আমি একবার জমা দিয়েছিলাম ঠিক আছে? কিন্তু তারপরে শুনলাম যে আমার aadhaar card এ যে finger print এর link টা আছে সেটা কিন্তু চলে গেছে মানে number এর সঙ্গেও link নেই এবার সেই বিষয়টা নিয়ে বললো তুমি আগে aadhaar card টা যে কোনো দোকানে বা যখন আহ link হয়ে তখন তুমি করে আসো তবেই তোমার card আসবে। এরকম বলেছিলো আর কি bank এ যে শাখাগুলো হয় না সেই শাখাগুলোতে ও আচ্ছা তুই direct State Bank এ গেলি না নিয়ে দেখলি না জিজ্ঞেসা করলি না ওখানে যে টা চালু করার জন্য কি করতে হবে? এবার কি বলতো মানে আমি যেই account টা বানিয়েছি সেটা শাখা থেকে বানিয়েছি এবার আমি বড়ো bank এর তো আমার বই না ওটা আমার বড়ো bank এর মানে ই টা card টা না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

করা ছিল না তার পরে গিয়েছিলাম তো সেখান থেকে আমি আমাকে aadhar card আর কিছু form মানে জমা দিতে বলেছিলো জমা দিয়েছিলাম তারপরে এক সপ্তাহ না মানে minimum তো চোদ্দ দিন পরে আমার কিন্তু activate হয়ে গেছিলো ওটা তুইও দেখতে পারিস জিজ্ঞাসা করতে পারিস ভালো করে একবার ঠিক আছে মানে তুই কি share market এর বিষয় তোর কি কোনো ভালো একটু ধারণা আছে আমাকে কি বলতে পারবি? ধারণা বলতে দেখ আমি যতটুকু মানে পড়েছি share market এর বিষয় জেনেছি যতটা ততটুকুই আমি জানি তোকে সেটুকু share করতে পারি তুই যদি জানিস একটু বললে আমার ও ভালো হতো আর কি, বল যদি পারিস ও আচ্ছা তোর কি interest আছে এই সব জিনিসে? share market এ interest বলতে দেখ এখনকার মানুষ যে কটাই মানুষ আছে তারা কিন্তু profit এই সবাই চলতে চায় যেখানে টাকা বেশি সেখানেই সব মানুষ যেতে চায় তো same আমার ক্ষেত্রেও যদি সেখানে দেখি দশ টাকার জায়গায় আমার কুড়ি টাকার profit আছে তাহলে তো আমি অন্য কাজ বাদ দিয়ে সেটাতেই আমি বেশি ঢুকবো তাই না? সেটা তো অব্যশই ঠিকই বলেছিস

আচ্ছা দেখ আমার যতটুকু জানা আছে ঠিক আছে তোকে আমি মানে বলছি ওতো টুকু জানা আছে আমার কত টুকু ঠিক আছে এবার তুই দেখ তারপর তোর যদি ইচ্ছে হয়ে তো তুই লাগাতে পারিস কিন্তু তার আগে জানবি ঠিক আছে এই বিষয়ে তার কারণ এখনকার দিনে না না জেনে শুনে যে তুই লাগাই দিস না তোর টাকা কটাই চলে যাবে বুঝতে পারছিস আর টাকাই পয়সা তো এখন কাছে নেই আমিও বুঝতে পারছি ঠিক আছে সেটাই কারণ পরিস্থিতি আমারও এমন হয়ে গেছে কারণ একটা middle class family থেকে belong করা যে কতটা কষ্টকর যে belong করে সেই বেশি ভালো ভাবে বোঝে আর কি বুঝতেই পারছিস এখনকার যা যুগ হয়ে গেছে generation টা এমন হয়ে গেছে যে কি আর বলবো সবই বুঝতে পারছিস তুই ও হ্যাঁ সেটাই তো তো যাই হোক তোকে একটু বলি তাই না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 আচ্ছা দেখ আমি একটু আহ তোকে বলি যত টুকু আমি জানছি জানি আর কি ঠিক আছে

দেখ share market এর কথা যদি বলতে যাই তো share market এমনি একটা জিনিস এখনকার seventy percent মানুষ কিন্তু rich share market এর পদ্ধতি দিয়ে বা share market এ টাকা লাগিয়ে বুঝতে পারছিস তো

তো share market এর কথা যদি বলি দেখ share market এ যাওয়ার আগে যে যে তোর কয়েকটা আমি বিষয় বলছি সেগুলো ভালো করে শোন কিন্তু ঠিক আছে তোর কাজে লাগবে তো

সেটাই সেটাই একদম একদম তুই বল আহ যদি একটা lawyer হতে যাস সেখানে পড়াশোনা করতে পাঁচ বছর time দিতে হবে একটা ডাক্তার হতে যাস সেখানেও তোকে পড়াশোনার জন্য time দিতে হবে তাই কি না সেটাই একদম একদম তা তো time দিতে হবে সময় সাপেক্ষ সব কিছুই আসবে তা সেই একদম ঠিক বলেছিস কিন্তু তুই যদি ভাবলি যে আমি share market এ মানে ইচ্ছে মতো ইচ্ছে মতন করবো কিংবা যখন মন হবে করবো সেরকম নয় তোকে মানে যদি করতে চাস তা হলে এক দু বছর তুই হয়তো ততটা সফলতা পাবি না বুঝতে পারছিস তো সবকিছু আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তারপরে কিন্তু তুই যদি সেটা এক দেড় বছর টানা মানে চালাতে থাকিস বা সে কাজটা করতে থাকিস তারপর তোর এমন সফলতা পাবি হয়তো তোর মানে যেখানেই belong করছি তুই এতটাই rich মানুষ হয়ে যেতে পারিস হয়তো সেখানে কেও নেই বুঝতে পারছিস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 তো তোকে আমি একটু বলি দেখ share market এর প্রে প্রথমে যদি সেখানে প্রথম ধাপের কথা যদি বলিস যদি নামতে যাস তাহলে প্রথম কথা হলো সেটার বিষয় জানতে হবে বুঝতে পারলি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

পড়াশোনা করতে হবে সেই বিষয়ে জানতে হবে সেই বিষয় তোর knowledge সঞ্চয় করতে হবে এবং তুই যদি দুই চারটে বই কিনেও সেটা পড়তে পারিস

তো দেখ আমি তোকে দু একটা কথা বলছি trading বলে যে একটা ব trading stocks বলে একটা বই আছে share market এর ঠিক আছে সেই বইটা কিনতে পারিস খুব ভালো একটা বই অনেক কিন্তু knowledge দেয় সেই বইটাতে সেই share market এর বিষয় সব কিছুই লেখা আছে বুঝতে পারলি?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

আহ উপরের আগে সেই সব কিছুর বিষয় কিন্তু ছক by ছক করা আছে ওই বইটাতে তার মানে ভালো ভাবে লেখা আছে ববইটাতে হ্যাঁ ভালো ভাবেই লেখা আছে তাহলে তুই আহ পারলে সেটা দেখবি আহ amazon কিংবা flipkart থেকে order দিয়ে দিবি তো চলে আসবে তখন বইটা একবার পরে নিস ভালো ভাবে খুব ভালো ভাবে বুঝতে পারলি?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 marketing এর ব্যাপার বলতে marketing হচ্ছে আলাদা marketing তোর যেটা একটার উপরে একটা ছেলে বা দুটোর নিচে দুটো ছেলে মানে মিলে marketing করে মানে marketing এর main বিষয়ে হয়তো জানিস তাই কি না হ্যাঁ আমি জানি marketing এর শুধু ছেলে বলে না যে কোনো জিনিস নিয়ে marketing করা হবে সেটা তোর দোকানের জিনিস পত্র হতে পারে বা তোর যে কোনো জিনিস হতে পারে সেটা মানুষ হতে পারে তো অনেক রকম ভাবেই তোর network marketing টা এগিয়ে আছে এখনো অনেকটা হ্যাঁ বুঝতে পারছি কিন্তু দুই থেকে পাঁচ বছর পরে দেখবি network market এই এমন পরিস্থিতি চলছে, এখনকার ছেলে পিলেই কিন্তু দেখ টাকা income করতে পারছে না কিন্তু সতেরো আঠেরো হাজার টাকা দিয়ে দিচ্ছে কিন্তু তার জীবনটা একদম মানে minimum পাঁচ থেকে দশ বছর তার নিচে তো সে সফলতা পাবে না network marketing করতে গেলে তুই তো ভালো করে জানিস হ্যাঁ আমি বুঝতে পারছি share market এ কি তুই এরকম মানে কারুরই তুই উদাহরণ দিতে পারবি যে অনেক এগিয়ে গেছে একটা middle class family থেকে না একটা high rich man হয়ে গেছে বা others কিছু এরকম কিছু share market এর দেখ আমি নামগুলো ঠিক জানা নেই ঠিক আছে তো কিন্তু যদি google এও search করতে পারিস আহ ten আহ top riches of share market কিন্তু সেখানে দেখাবে ঠিক আছে তুই google কিংবা আহ youtube এও search করে দেখতে পারিস অনেক মানুষ আছে এই share market এর মাধ্যমে অনেক আগিয়ে গেছে বুঝতে পারলি?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 আমারি একজন বন্ধু আছে তার কথাটা যদি তোকে বলি share market সে বন্ধুটা অনেকদিন থেকে করছে ঠিক আছে, সে বন্ধু আগে job করতো বুঝতে পারলি

তো সে বন্ধু আগে job করতো job করার সঙ্গে সঙ্গে সে daily রাতে সেই বন্ধুটা দুই থেকে তিন ঘন্টা time বের করে যে এই job এ যত টাকা salary পেতো সে তার five percent রাখতো তার পরে সেটা share market এ invest করতো বুঝতে পারছিস তো? মানে share market টা যদি profession হিসাবে নেওয়া যায় তাহলে যদি পাঁচ বছর ওখানে লাগানো যায় তাহলে কিন্তু একটা job এ যে income টা হয়ে তার থেকে অনেকটা বেশি income টা চলে আসবে share market এ কিন্তু time টা দিতে হবে job এইটা ভুল বললি একটা company তে যত টাকা income করে company র যে মানে head আছে যে যতটা income করে তার থেকে অনেক বেশি income হয় এই share market এ তো যাই হোক আমি একটু বলি share market এর বিষয় খুলে তাই না হ্যাঁ বল বল ভালো লাগছে তো শুনতে কথা গুলো বল একটু বল হ্যাঁ তোর ও জানতে ভালো লাগবে এবং এই বিষয়ে তুই যদি বা interest থাকিস তার পরে হচ্ছে তো এটা দিয়ে শুরু করতে পারিস অবশ্য হম বল তো share market এ তোর যে বইটা বললাম সেই বইটা তুই একবার কিনে নিয়ে পরে নিবি প্রথম দ্বিতীয় ধাপ হলো তা share market এর বিষয় টা youtube এ অনেকজন training নেয় কিন্তু দেখিস ঠিক আছে ওই আমি তোকে আহ একটা link আছে তো সেটা পাঠিয়ে দেব একজনের sir টার নাম আমি যাই হোক ভুলে গেলাম sir টা training দেয় সে কিন্তু এখন কার জিনিস যদি বলা হয় অনেক টাকা income করে তোর কতটা আন্দাজ যে share market এ কত টাকা income করা হবে একবার বল তো কত হবে দেখ আমি যতটুকু জানি share market এ যদি first থেকে start করা যায় তাহলে চল্লিশ পঞ্চাশ হয়তো খুব বেশি হলে যাবে